libreoffice base এর এই কথ্য tutorial আপনাদের স্বাগত
in tutorial
আমাদের ডাটাবেসএর উদ্দেশ্য নির্ধারণ
প্রয়োজনীয় তথ্য খোঁজা এবং সংগঠন
তথ্যকে টেবিলের মধ্যে বিভক্ত করা
ডাটাবেস নকশা আসলে কি
ডাটাবেস নকশা হলো একটি ডাটাবেসএর একটি বিস্তারিত তথ্য কাঠামো নির্মান করার প্রক্রিয়া
একটি ডাটাবেসএর কাঠামো ভালো হলে
সেটি সাম্প্রতিক সঠিক এবং সম্পূর্ণ তথ্য প্রদান করতে পারে
যার অর্থ আপনি বিভিন্ন পর্যায়ে আপনার তথ্যর অখণ্ডতা নিশ্চিত করতে পারেন
তথ্য প্রক্রিয়াকরণ এবং প্রতিবেদন নির্মান করতে পারেন
এবং তথ্য সহজে পরিবর্তনও করতে পারেন
ডাটাবেস নকশা প্রক্রিয়াটি নিম্নলিখিত ধাপগুলি নিয়ে গঠিত
ডাটাবেসের উদ্দেশ্য নির্ধারণ
প্রয়োজনীয় তথ্য খুঁজে বের করে সংগঠিত করা
টেবিলের মধ্যে তথ্য ভাগ করা
তথ্যর অংশগুলি কে কলাম –এ পরিবর্তন করা
প্রধান কী নির্দিষ্ট করা
table সম্পর্কগুলি গঠন করা
টেবিলের নকশা পরিমার্জিত করা
normalization নিয়মাবলী প্রয়োগ করা
এবং পরিশেষে ডাটাবেস পরীক্ষা করা চালান এবং রক্ষনাবেক্ষণ করা
ঠিক আছে প্রথম ধাপে যাওয়া যাক
অর্থাত আমাদের ডাটাবেস উদ্দেশ্য নির্ধারণ করা
একটি সহজ গ্রন্থাগার application নিয়ে আলোচনা করা যাক
একটি গ্রন্থাগারে সাধারণত বই থাকে
এবং সেই বইগুলি নথিভুক্ত সদস্যদেরকে দেওয়া হয়
সুতরাং আমাদের একটি library application প্রয়োজন so বই এবং সদস্যদের তালিকা বজায় রাখবে
এবং যাতে সদস্যদেরকে দেওয়া বই সংক্রান্ত তথ্য থাকবে
আমাদের প্রথম ধাপ হলো প্রয়োজনীয় তথ্য খুঁজে সংগঠিত করা
এখানেই সব ধরনের তথ্য জড়ো করা হবে যা আমরা ডাটাবেসের মধ্যে বিভন্ন recordwe রাখতে চাই
এখন আমরা library applicationএর উদ্দেশ্য জানি তাহলে তথ্যের অংশগুলিকে সনাক্ত করা যাক
এখানে বইগুলি রয়েছে
একটি বইএর শিরোনাম লেখক প্রকাশক এবং মূল্য আছে
আমরা কোনো লেখক এর জন্মতারিখ এবং তিনি কোন দেশে জন্মেছেন সেই তথ্য সংরক্ষণ করতে পারি
আমরা প্রকাশক we name ঠিকানা ও phone নম্বর সংরক্ষণ করতে পারি
এছাড়াও রয়েছেন গ্রন্থাগারের সদস্যরা যাদের names phone নম্বর ও ঠিকানা আছে
যখন একটি বই কোনো সদস্যকে দেওয়া হয় তখন
সেই বই দেবার তারিখ ফেরত নেবার তারিখ আসলে যেদিন ফেরত দেওয়া হয়েছে এবং আদৌ ফেরত দেওয়া হয়েছে কিনা সেই তথ্যগুলি থাকে
এই আলাদা আলাদা অংশগুলিকে attributes বা বৈশিষ্ট্যাবলী বলা হয়
এই বৈশিষ্ট্যাবলীর প্রত্যেকটি হলো এই table সম্ভাব্য column
এখন আমাদের মনে এরকম প্রশ্ন আসতে পারে :
কোনো প্রকাশক গ্রন্থাগারে নতুন বই সরবরাহ করলে কিভাবে আমরা set তথ্য যুক্ত করব
কিভাবে আমরা গ্রন্থাগারের সদস্যদের একটি তালিকা তৈরি করব
কোনো সদস্য ছেড়ে দিলে অথবা তাঁর ঠিকানা পরিবর্তন করতে চাইলে তাহলে কি হবে
কোনো সদস্য বই ফেরত দিলে কিভাবে সেই তথ্য পরিবর্তন হবে
আমরা কি কি ধরনের প্রতিবেদন তৈরী করতে চাই
অধিকাংশ পাঠক কোন বই পড়েন
এবং কিভাবে আমরা সেই বইগুলির একটি তালিকা তৈরী করবো যেগুলি ফেরত দেবার তারিখ হয়ে গেছে কিন্তু সেই সদস্য এখনো বইটি ফেরত দেননি
এখন আমরা আমাদের কাছে প্রয়োজনীয় তথ্য রয়েছে দেখা যাক কিভাবে এই তথ্য টেবিলে ভাগ করা যায়
আমরা আমাদের তথ্যwe অংশগুলিকে বা বৈশিষ্ট্যাবলী কয়েকটি প্রধান ভাগ বা বিষয়ে ভাগ করে নেব
প্রত্যেকটি ভাগ তারপর একটা table হয়ে যাবে
এইভাগে ভাগ করার পর এখন screenএ যেমন দেখা যাচ্ছে মোটামুটিভাবে এইকটি টেবিল তৈরী হযে যাবে
এখানে প্রধান বিষয়গুলি the ভাগগুলি হলো বই এবং সদস্য
অতএব প্রথমে দুটি টেবিল নিয়ে কাজ শুরু করা যাক বই এর জন্য একটি এবং সদস্যদের জন্য একটি
আমাদের বই টেবিলটি বিষদভাবে দেখা যাক
এতে ১০ টি বৈশিষ্ট বা কলাম রয়েছে যেগুলি আমরা আগেই স্থির করে নিয়েছিলাম
শিরোনাম লেখক প্রকাশক প্রকাশকের ঠিকানা প্রকাশকের শহর প্রকাশকের ফোননম্বর প্রকাশনার সাল মূল্য লেখকের জম্ন তারিখ এবং লেখকের দেশ
এখন data যাক এই তথ্যগুলি tableএ কেমনভাবে প্রদর্শিত হয়
লক্ষ্য করুন প্রতিটি সারি বা recordএ কোনো বই সেটির লেখক এবং প্রকাশকের সম্পর্কে তথ্য রয়েছে
কিন্তু এই টেবিল নকশাতে দুটি ত্রুটি রয়েছে
একই লেখক be একই প্রকাশকএর অনেকগুলি বই আছে থাকতে পারে
তাই দেখুন এই টেবিলে লেখক এর বিবরণ ও প্রকাশক এর বিবরণ অনেক বার পুনরাবৃত্তি হয়েছে
যার জন্য কম্পিউটারের diskএ অনেক জায়গা নষ্ট হচ্ছে
এবং এই নকশার একটি দ্বিতীয় সমস্যা হল:
এরফলে ডাটাবেসের মধ্যে anomaly হবার ঝুঁকি রয়েস
একটি anomaly আসলে কি
এটা হলো ডাটাবেসের মধ্যে কোনো একটি ত্রুটি বা অসঙ্গতি
anomaliy তিন ধরনের হয়
প্রথমটি হলো insertion anomaly
যা কোনো নতুন record যোগ করার সময় ঘটতে পারে
অথবা যখন কোনো একটি attribute ডাটাবেসের মধ্যে যোগ করা যায় না যদি না অন্য কিছু attricute আগে থেকে ডেটাবেসএ উপস্থিত থাকে
উদাহরণস্বরূপ ধরা যাক penguin নামে একটি নতুন প্রকাশক রয়েছে
কিন্তু বর্তমান টেবিলের নক্সাতে আমরা ডেটাবেসa penguinএর সম্পর্কে বিস্তারিত তথ্য যোগ করতে পারবো now যতক্ষণ now পর্যন্ত তাদের অন্তত একটি বই গ্রন্থাগারে আসছে
দ্বিতীয়টিকে deletion anomaly বলা হয়
যা কোনো record মুছে ফেলার সময় ঘটতে পারে
এক্ষেত্রে কোনো একটি সারি বা একটি record মুছে ফেলার সময় প্রয়োজনের অতিরিক্ত তথ্য মুছে যায়
উদাহরণস্বরূপ দেখুন আমাদের গ্রন্থাগারে orient publishersfor শুধুমাত্র একটি বই আছে paradise lost
এখন যদি আপনি এই record মুছে then তাহলে আমরা orient publishersএর সব তথ্য হারিয়ে ফেলব
এবং এর সাথেই আমরা লেখক john milton সম্পর্কেও তথ্য হারিয়ে ফেলব
এবং সবশেষে রয়েছে আপডেট anomaly
কোনো record পরিবর্তন করার সময় এই সমস্যা দেখা দেয়
উদাহরণস্বরূপ ধরা যাক কেমব্রিজ publishersfor ঠিকানা পরিবর্তন হয়েছে
এখন এই প্রকাশকএর ঠিকানা column পরিবর্তন করার সময় আমাদের একাধিক জায়গায় এই পরিবর্তনটি করতে হবে
আমাদের ক্ষেত্রে দুটি জায়গায়
এবং যদি ধরুন কেমব্রিজ হাজারটি বই সরবরাহ করতো তাহলে আমাদের হাজারটি records ঠিকানা পরিবর্তন করতে হত
এক্ষেত্রে এটা হতেই পারে যে এক জায়গায় ঠিকানা পরিবর্তন করলেন কিন্তু অন্যান্য স্থানে পরিবর্তন করতে ভুলে গেলেন
এরফলে তথ্য সঠিক ভুল হয়ে যেতে পারে এবং তথ্যর অখণ্ডতা ক্ষুন্ন হতে পারে
কিভাবে আমরা এই সমস্যার সমাধান করব
আমাদের পুনরায় নকশা করতে হবে যাতে প্রতিটি তথ্য শুধু একবারই থাকে
যদি একই তথ্য একাধিক স্থানে পুনরাবৃত্তি করা থাকে তাহলে সেই তথ্য একটি পৃথক table রাখা উচিত
দেখুন কিভাবে এটি করা হয়
এখন আমরা books tableটিকে books authors এবং publisher table ভাগ করেছি
লক্ষ্য করুন প্রতিটি table কলামগুলি শুধুমাত্র একটি বিষয় বা একটি সত্তা সম্পর্কে তথ্য সঞ্চয় করছে
এই ভাবে প্রকাশক সংক্রান্ত তথ্য শুধুমাত্র একটি table প্রকাশক table ভিতরেই নথিভুক্ত করতে হবে
একইভাবে authors টেবিলটি আলাদাভাবে থাকায় আপনাকে লেখক সংক্রান্ত তথ্যও শুধু একবারই নথিভুক্ত করতে হবে
আমরা পরবর্তী tutorial শিখবো কিভাবে এই সমস্ত টেবিলগুলিকে আবার books table সাথে সংযুক্ত করা যেতে পারে
এখানেই libreoffice ডাটাবেস ডিজাইন সংক্রান্ত tutorialএর প্রথম ভাগ সমাপ্ত হলো
সংক্ষেপে আমরা ডাটাবেস ডিজাইন সম্পর্কে নিম্নলিখিত বিষয়গুলি আলোচনা শিখেছি:
আমাদের ডাটাবেসএর উদ্দেশ্য নির্ধারণ
প্রয়োজনীয় তথ্য খোঁজা এবং সংগঠন
টেবিলের মধ্যে তথ্য ভাগ করা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
এই প্রকল্পটি
এই সম্পর্কে আরও তথ্য নিম্নলিখিত link থেকে পাওয়া যায়